এটা একটা গার্ডেন যেখানে চেয়ার ও রাখা রয়েছে এবং একটা পাশে একটা ডাস্টবিন দেখা যাচ্ছে এবং চারিপাশে--

একটা হোয়াইট কালার এর বোর্ড রয়েছে এবং তারদিকে সব বিষয়ের পড়াশুনা করছে এবং ওপরে একটা লাইট রয়েছে এবং চারিপাশে সাদা কালার এর দেওয়াল ও আছে।

ফ্যান ও রয়েছে এবং পাশে একটি দরজা দেখা যাচ্ছে এবং নিচেও লাল কালার এর কার্পেট পড়া রয়েছে এবংজানালা রয়েছে যেখানে --